একটা সিনারি হ্যাঁ স্ট্যাচু আহ এটা একটা হাতি সাদা হাতির স্ট্যাচু হ্যাঁ।

ঘড়িরশোরুম উম ঘড়ি সবারই লাগে দেখতে লাগে হ্যাঁ প্রয়োজনের জিনিস ঘড়ি।

গার্ডেন এ নানান রকমের ফুল হ্যাঁ গাছ গুলো এতো সুন্দর করে কেটে ছেটে কাঁটা হয় তাতে দেখতে খুব সুন্দর লা--

এটা একটা গ্রামে আহ মাটির রাস্তা সেই রাস্তার ওপর দিয়েই গিয়েই একটা ছোট্ট দোতলা বাড়ি।

সেই ছ ছোট্ট-ও একটা খাঁড়ি দিয়েই একটা স্টিমার আহ-হ যাচ্ছে ।

এটা একটা পাড়ার দূর্গা বাটি দূর্গা বাটিতে দূর্গা পুজো হচ্ছে সেখানে উম নানান ধরনের লোকরা--

এটা ক্যারাটার ইস্কুল আ্যাাাা ইস্কুল এ ক্যারাটা শেখানো হচ্ছে আ্যাাাা উম সব রকম ছোট বড়--

গেট এ সব ঝোলানো আছে হুউউউ নানান ধরণের ফুল হুউউউ এখানে বিক্রি হয় ।

এটা একটা বাসস্ট্যান্ড হুউউউ যাত্রীরা এখানে হুউ বাস এর অপেক্ষায় বসে থাকে হুউউউ বাস এলে--

উমমম দেখতে খুব সুন্দর লাগজে বাচ্চাদের খেলার জায়গা--

উমাআআআ ফ্রিজ টিভি সবকিছু পাওয়া যায় এসি দোকানে পাওয়া যায় ।